হম তোমার তো এখন বাকি আছে তোমার কোন year চলছে? আমার এখনি admission হয়েছে আচ্ছা আচ্ছা এই twelve হল তাহলে তো এখন এখন তো অনকেটা বাকি আছে forth year এ করা হবে। হ্য়াঁ হ্য়াঁ prior admission নিয়ে নিচ্ছে। হ্য়াঁ এখন বাকি আছে। হয়ে যাবে যাদবপুর তো ভালো university

না একটু হয় senior রা একটু মজা করে। proper হয়না, normal আচ্ছা হয় হম কি মানে intro fintech নয়ে নাকি? হ্য়াঁ intro দিতে হবে হম আমাদের কে শুধু intro হয়েছিল এমনি কিছু ragging fragging হয়নি আমাদের college meet এই dress fresh ছিল সব মেয়েদের হয়ে ও না ragging হয়? মেয়েদের ragging হয়ে? না না ragging হয়নি, না আমাদের কারুরই এতো আমাদের college এ শুধু intro নেওয়া হয়েছিলো, আর কিছু না। আচ্ছা হম ভালো

village আমার village আছে Rajasthan এ। Rajasthan আচ্ছা আমি গেছিলাম December December two thousand twenty one আমি Jodhpur গিয়েছিলাম আমার friend এর housewarming function ছিল হ্য়াঁ তখন গিয়েছিলাম হম Jodhpur, আচ্ছা হু খুব ভালো লেগে ছিল। হম তুমি কোথা থেকে belong করো, Kolkata? এখানেই হ্য়াঁ হ্য়াঁ আমার বাবা এমনি army তে ছিল। তা এখন তো retired তো আমার জন্ম হয়েছিল Roorkee তে। তারপরে আমরা Allahabad, ThenMathura, তারপর Delhi তারপর Kolkata ও হম

হ্য়াঁ হ্য়াঁ বেহালা তেই।

আছা সবার Target হয়ে গেছে আমারই হয়নি আছা আছা কাল কের টা হয়নি নাকি

Pending চলে গিয়েছিলে না আমার

Friend যে রা আছে না হ্য়াঁ সব হিন্দি আছে Non Bengali আছে যে রা Non Bengali Friend আছে ওদের সাথে এতো কথা হয় না হু হু হু হু সব Like Non Bengali আছা আছা আছে হ্য়াঁ আমাকে একটা মেয়ে ping করেছিল যে তুমি তোমাকে টপিক করতে হবে তার পর start তো করি আগে মানে যারা Non Bengali তাদের জন্য একটু এ না কেন কি তারপর আবার Bengali খোজা তারপরে কিন্তু আজ কাল Non Bengali রাও Bengali তে খুব Fluent Bengali পড়তে পারে আমিও তো Non Bengali হচ্ছি

Surrounding এ হয়ে যায় Bengali হু হু হু সবাই Bengali আছে কাজের জন্য বাচ্চা থেকে একটাই Language শুনেছি Bengali হিন্দি এই সবেই আছা আছা মনে তুমি কি You Know Born And Bought Up তুমি এইখানে

আছা আছা তাহলে তো ভালো তাহলে তো মানে এখানকারই সব Influence টা তোমার ওপরে এসেছে

না আমাদের তো মানে এটা ভালো এমনিতেই এটা আচ্ছা এইটা এমনিতে কোন Problematic তো কিছু না মানে এমনি এয়ে আছে মানে যে তা আমরা করছি যেই টা না না আমিও ওটা ভেবেছিলাম ভেবেছিলাম কেন ওসব নিয়েছে ID হ্য়াঁ আমাকেও লেগে ছিল আমার একটা বন্ধু বলেছিল হবে না Normal আছে কিছু হবে না হম হম তোমাকে paid paid করে pay করেছে তো আজকে

payment এসেছে তো payment এসেছে তো তাহলে তো ঠিক আছে আসলে আসলে transfer করে দিবে আর কি Account এ কি হয়েছে যদি অন্য কোন Account আছে transfer করে দিবে সঙ্গে সঙ্গে payment তা না

হু তাহলে ভালো

কেন OTP আছে সব OTP দেবে না আর otp OTP তো চায়নি ও তো phone number phone pay এর যে এয়ে তা নয় যে upi id at the rate ybl তারপর এও তারপর এও login করতে পারবে না upi id OTP পেলেও sim তা হতে হোন ফোন এ হাঁ যদি sim হবে না তাহলে right phone pay paytm google pay কিছুই login হবে না হ্য়াঁ

ওটা পরে দরকার পড়বে না ওটার জন্য আবার খুব Log in করার জন্য খুব ভালো হবে ওটা সবাই করছে কোনটা, এ link voter আর aadhaar এর হম হম pan aadhaar এর করলাম তারপর voter aadhaar তাও হয়ে গেল নাহলে আবার পরে তখন যখন notice বেরবে তখন বলবে হেঁ এতো এতো Charges এমনি তেই তো এর পরে তো অনেক Thirty first এখন তো Thirty first March এর পরে তো অনেক Charges বেড়ে গেছে মনে হয়

আমার licence এও বেড়েছে আমি licence বানিয়ে ছিলাম extra নিয়েছিল পরে আর আছা বললো charge বেড়ে গেছে হম ওই আর কি মানে এতটা মানে ওই এখন তো মানে, job job এর পর আমি ভাবলাম একটা part time এমনি এ করি তারপরে তো হ্যান ত্যান Content Writing Monten Writing অনেক You know Time Consuming হয় খুব কিন্তু এটা হম You Know Simply Way আহ হ্য়াঁ ভালো ভালো লাগে ভালো Friend দের সাথেও কথা হ্য়াঁ সেই তো না আমার Non Bengali ও প্রচুর Friend আছে Non Bengali Even বেশি Friend কেন কি বাইরে ছিলাম না তা আমার Bengali ওতো time ছিল না আমার আর আমি কেবি

কেন্দ্রীয় বিদ্যালয় হু

ওই army র জন্য না বাবা army তে আছে ও জন্য হাঁ হাঁ, government হম আহ eleven twelve ও তুমি কোথায় Kolkata না Delhi হ্য়াঁ eleven twelve Kolkata তে করেছি KV Fort William আর তার আগে তোমার, Delhi র KV Gold Market Connaught Place এর পাশেই আছে ওটা হু হু হু হ্য়াঁ কেন্দ্র বিদ্যালয় ভালো school আছে সবার admission হয় না only goverment হ্য়াঁ কিছু কিছু কেন্দ্র বিদ্যালয় খুব যেমন আমাদের Physics এর teacherBiology Teacher খুবই ভালো ছিল আমার Plus Two Pure Science ছিল But মাদের তো সব Teacher রা খুব ভালো ছিল আর আমি আমি Throughtout খুব ভালোই result ছিল আমার হম admission tough আছে কেবি তে source লাগবে কেবি তে admission এর জন্য তোমার কোন

আমার eleven twelve normal school ছিল আই পি এস দিন নতুন আসে ছিল timing এর জন্য ভালো timing ছিল school এর ওই জন্য join করে নিয়েছিলাম আছা আছা

morning school ছিল morning এ আমাদের ও তো morning morning টা, morning টা ঠিক লাগে Other Wise পুরো day তো waste হয়ে যায় হম আর তাহলে তোমার কতো কল হয়েছিল কল কি আমার কতো কল হয়েছিল কাল থেকে আর এ কাল থেকে কতো কল আসেছে তুমি একদিন দুটোই একদিনে দুটোই কল নিতে পারবে একটা id থেকে একটা আর একটা আছা id থেকে একটা কল আছা আর same id থেকে নিও না যেন হ্য়াঁ ঠিক আছে ওই তা আমি তোমার message টা দেখেছিলাম আমি group এর

হ্য়াঁ কিন্তু তাও আমার কাউন্ট হয়ে গেছে আমার Twohundred ই হয়েছে

তুমি কি, laptop থেকে Log In করেছো

ফোন থেকে তুমি ফোন থেকে কড়েছো QRscod code scan

আমি আমার দুটো phone থেকে করে নিয়েছি

আমি ভয় পাছিলাম আমার three x phone download হবে কি না হবে কেন কি আমার i phone আছে play store থাকলে এপ তা থাকে আছা i phone আছে হ্য়াঁ হ্য়াঁ হ্য়াঁ আমার লাগছিল কি অন্য phone তাহলে করতে হবে হয় তো দেখলাম হয়ে গেছে three x আমাকেও realme realme তে না সব App Download হয়ছে না আমার, office app গুলো download হয়নি আমি ভাবছিলাম এই তা আবার হবে কি না তারপর দেখলাম play store থেকে হয়ে গেল ওর i phone এ সব app download হয় না pirated কিছু হয় না হ্য়াঁ security reason থাকে না জন্য ওই খানে তো খুব hi phi হ্য়াঁ হ্য়াঁ

আমার দাদা রো i Phone ওর ওটা মানে i Phone তা কি রকম একটু পুরো interface etcetera সব অন্য রকম

আমার দাদা তো এয়ে তে করেছে মানে As A Senior Ptoject Manager Artificial Intelligence ও তো chennai তে আছে intellect designer এয়ে ওর ও B. Tech ছিল সব থেকে প্রথম ও ছিল, Cognigent এ

আছা আহ এখন তো Chennai তে ওইখানে বলছে যেইখানে যে guest house এ মানে company guest house এ আছে

ও যে owner সে হয়ছে Jain তো ওইখানে পুরো veg পুরো serve আর ওর একটু non-veg খাওয়ার একটু এয়ে আছে আমার এতো তা habit এয়ে নেই non-veg খাওয়া but ওর আছে ও ওর একটু এয়ে হছে

ওর Chennai এ তো গরম ও বেশি হয় না এবার তা তো ও জানে কি অবস্থা হবে গরম বেশি আছে হ্য়াঁ প্রচুর গরম আছে Chennai তে হম আর এখানে এমনি লোকজন কেমন ওইখানকার

আমাকে তো একটা একজন professor থাকে ও বলছিল লোকজন তো Help Full আছে জানি না Help Full আছে ওদের nature তাও ভালো আছে

ভালো behavior একটু Language Problem হয় হ্য়াঁ ওরা তো Hindi বলবে না এয়ে ও বলবে না কিছু না শুধু English নয় তো Tamil হ্য়াঁ বলবে ওই তাই আর কি Hindi ওরা এতটা prefer করে না ওদের একটা আলাদাই country এর মতো vibe আছে

আলাদা আলাদা space আছে proper তাহলে কি কাল কে আবার college আছে আমার হ্য়াঁ কাল কে যাবো যাবো

এমনি hostel এ সবাই ভালো এমনি যারা হ্য়াঁ ভালো আছে সব হম আছা আছা ভালো আছে batch mate রা ভালো আমার সব Friends আছে okey

তুমি Mechanical নিতে গেলে কেন Mechanical এ তো তো এয়ে হয়ে যায় না অনেক এ তো হ্ Mechanical থেকে আবার IT তে Switch করে

খুব সুন্দর লাগে আমার Mchanical তাই সব এয়ে লাগে ok তো আর তারপর কি Dinner finner হয়ে গেছে না এখন ও হয়নি আছা আছা হম আর হম হম এই এইটা তো I Think Fifty hours আছে না Fifty hours পর হ্য়াঁ Fifty hours Complete

আর Fifty hours আগে ছাড়তে পারবো না Fifty hours আগে Fifty hours পরে You Can Not আর exceed হবে না তারপর কি হবে তাহলে তারপর আবার অন্য কিছু অন্য কিছু দিবে আমাকে একটা জিনিস বুজা যাচ্ছে না payment তো এরা করে দিয়েছে আমি হ্য়াঁ payment per day এরা You Know Twenty four তুমি যেই দিন করবে তার পর এর দিনেই payment এর জন্য এখনি ছেড়ে দিব

তোমাকে তো payment তো দিয়ে দিছে হ্য়াঁ ওই তাই কিন্তু Maximum Fifty hours আছে ওর আগে কাজ করতে পারবো না হ্য়াঁ তোমার কি একটা id রয়ে গেছে আর আজ কে একটা কিছু আই নি zero হয়েছে আমার Zero আছে আছা আছা আছা হ্য়াঁ তো দেখ group এ অন্যদের কে অন্য দের কে বলে দেখ

আছে না হ্য়াঁ হ্য়াঁ হ্য়াঁ কাল কে call করে ছিলাম ওরা group এ আছে সব হম busy আছে ওরা তো অনেক করেছে অনেক না তুমি per day তো তুমি দুটো করে নিতে পারো দুটোই করে কিন্তু ওরা পার করে দিয়েছে কালকে গ্রু group এ দেখছিলাম ওই তা তো count হবে না sir তো বলেছিল দুটোই হবে ওরা ওরাএকটা trick নিছিল বারোটা করছিল কি করছিল আছা

হ্য়াঁ id হেঁ id নতুন হতে হবে

কি জানি count হ্ও হলো ওদের তুমি তো meeting আজকে attend করেছিলে

দেখলাম হ্য়াঁ হ্য়াঁ এসেই যাছে এসেই যাছে, message message না এই তা তো বলেই দিয়ে ছিল যে দুটোই call হবে, ইটা তো beyond rule আছে

হ্য়াঁ কিন্তু ওরা তো বলেছে নতুন id বানাতে হবে আচ্ছা করে দেখ তো ওই কে আছে না সাহিল নাকে কি জানি phone ওই তুলছে না হ্য়াঁ ওকে একটু জিগিসা করে দেখ তো ফোন তুলছে না phone তুলছে না তিন ওই তুলছে না phone টা হে ভগবান message এর ও reply দিছে না কি বলবে বলো কি ভাবে নিজেকে